তারপরে একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি পাম্পার মেশিন দেখতে পাচ্ছি থালি দেখতে পাচ্ছি মাগ দেখতে পাচ্ছি বড়ো একটা গাছ দেখতে --

এখানে নিচনে একটা আছে একটা পেপার দেখতে পাচ্ছি পেপারে ঘর ছাপা আছে দেখতে পাচ্ছি ।

যত যত্ন সহকারে বাইক সার্ভিস করা হয় বিভিন্ন ধরনের করা আছে এখানে পোস্টার লাগানো আছে।

পাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি | আম গাছ বাঁশবাঁশ লাগানো আছে দেখতে পাচ্ছি।